এবং তার চারিপাশে সবুজ গাছ আছে।

এখানে একটি মহিলা দাঁড়িয়ে আছে তার পাশে একটি স্কুটি রাখা আছে মহিলাটির শাড়ির রং ছিল হলুদ এবং একটি দোকান দেখা যাচ্ছে যেখানে --

জিনিসপত্র সেই তাকেও অনেকরকম জিনিস রাখা আছে। সেখানে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে চকলেট রাখা আছে বিস্কিট এবং অনেন অনেক রকম জিনিস রাখা আছে সেই তাকে।